রুমের দেওয়ালে একটি ছোট টি_ভি দেখা যাচ্ছে।

সারিবদ্ধ ডেস্কে ডেক্সটপ কম্পিউটার রাখা রয়েছে।

এই ছবিতে হ্যাঁ খাঁচার ভেতরে কয়েকটি পাখিকে দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি ময়ূর দেখা যাচ্ছে।

একটি বিল্ডিংয়ের ছবি দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি ঘরের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি সুন্দর্য্য সেলোনের ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে।

ছবিতে একটি দোকানের ভেতরের অংশ দেখা যাচ্ছে।

একজন শিক্ষিকা তাদের সামনে দাঁড়িয়ে আছে।

এই ছবিটিতে কাপড়ের বাজার বা দোকান দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি জিম সেন্টার -এর ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।

কোন পরিবহন বা কর্মস্থলে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন।

ব্যাকগ্রাউন্ডে একটি জালানার পর্দা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি মঞ্চে অনুষ্ঠান চলতে দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি জামাকাপড়ের দোকানের ভিতরের অংশ দেখা যাচ্ছে।

যা একটি বাঁধ জলাশয়ের কাছে অবস্থিত।

যেখানে বেশ কিছু মানুষ খেলাধুলা করছে।